আম~আম~আমি বললাম~আমি বললাম ma'am একটা selfie তুলবো? তোলো, যা করবে তাড়াতাড়ি করো। ওহ আচ্ছা ঠিক আছে, বলে selfie তুললাম, selfie তোলার সঙ্গে সঙ্গেই দেখলাম বেড়িয়ে গেলো সঙ্গে সঙ্গে। ওর অন্য কোথাও যাওয়ার ছিল হয়তো কে জানে ও ও back to back ইয়ে করছে। হ্যাঁ, back to back campaign compance কি হয়েছে আমার?

thirty eight years? দশ বছরের বড়।

ঠিক আছে fine, তা~তাও তো young, হা সেটাই, তাও তো young, ও ক্ষমতায় আসতে আসতে এখন অনেক বছর আছে। হম অবস্থা বুঝে ব্যবস্থা। ওমা, আমার কি ঘুম পাচ্ছে। আজ সারাদিন ভালো করে ঘুমোতে, এই শনিবারে আমি office যাবো না। আমি যাবো চোখ দেখতে, appointment নিয়ে নিয়েছি আমি।

না lasic কেন করবো? আমার তো রে~ হ্যাঁ retinal tear ছিলো তো হ্যাঁ আমার হয়ে গিয়েছিল, আঃ পাওয়ার এর জন্যে। পাওয়ার বাড়তে থাকলে তোর retina বড় হতে থাকে। মানে চোখের মনি বড় হতে থাকে basically. চোখের মনি বড় হলে তোর যে layer টা থাকেনা মানে পর্দা টা যেটা থাকে সেটা নিতে পারেনা। সেটা সেটা সেটা যত বড় হয় তত ফাটতে থাকে। হ্যাঁ, বিশাল danger ব্যাপার। বল চোখ দেখতে গিয়ে, চোখ দেখতে গিয়ে, তখন বলেছিলো তো ইয়ে করেছিলাম, x-ray করানোর পরে যখন দেখলাম, দেখলাম যে হ্যাঁ কিছু না হলেও পাঁচটা ছয়টা tears আছে তো সেগুলোকে ঠিক করতে হলো। নাহলে, , anyway, চলো আমাকে এবার রাখতে হবে। চলো টাটা see you.

শাম তুই তো শেষ সময় যেটা বলেছিলি বা আমরা যেটা কথাটা বলেছিলাম যে আমরা মানুষ হাওয়ার পাশাপাশি আমরা যে শিক্ষাটাই গ্রহণ করবো আমাদের উচিত আমাদের শিক্ষাটা

বাংলাদেশে সকল নাগরীকে অবশ্যই দশ বছরের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে হবে যা প্রাথমিক বিদ্যালয় স্তরে পাঁচ বছর এবং উচ্চ বিদ্যালয় স্তরে পাঁচ বছর থাকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা রাষ্ট্র দ্বারা অর্থায়ন করা হয় এবং সরকারি বিদ্যালয়ে বিনামুল্যে শিক্ষা প্রদান করা হয় এই নীতিটি মূল আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্তায় দেখতে পাই তুই যেটা বলেছিস সেটা একদমই ঠিক এবং খুবই উভকৃত হলাম উপকৃত হলাম জেনে উম পাশাপাশি একটা জিনিস হচ্ছে আমার বাংলাদেশে তিনটি মাধ্যমের শিক্ষা দ্বারা শিক্ষা পরিচালিত হয় এক number হচ্ছে উম বাংলা মাধ্যমে যেটা হয় এখানে সব ধরনের শিক্ষার্থীরাই পড়াশোনা করতে পারে এখানে বিভিন্ন বিষয় পড়ানো হয় মাদ্রাসা মাধ্যমে হচ্ছে তোর বাংলা ইংরাজির সাথে ধর্মের বিষয়টাও সেখানে যুক্ত থাকে আর ইংরেজি মাধ্যমে কেলাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উম প্রথম প্রাথমিক পর্যায় থাকে উম সেখানে পরিচালিত হয় একটা হচ্ছে বিজ্ঞান বিভাগ আহ ব্যবসাইক শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগ তো একটা ছাত্র বা ছাত্রী JSC পরীক্ষা দেওয়ার পর যেকোনো একটি বিভাগ তার choice করতে হয় যেমন অনেকের লক্ষ্য থাকে উহ তুমি ধরতে পারো ভাইয়া সে doctor বা engineer হবে তাহলে তার উম নবম বা দশম শ্রেণীতে কি নিতে হবে বিজ্ঞান বিভাগ আর যদি অনেকে banking কাজে বা ব্যবসাইক কাজ করতে চায় তাহলে তাকে অবশ্যই ব্যবসায় শিক্ষাটা নিতে হবে আবার অনেকে যে উম আসে উকিল হবে বা অন্যান্য কোনো পর্যায়ে যাবে আরকি তো সেখানে এর শিক্ষার্থী দেরকে পরীক্ষা দিয়ে কলেজ জীবনে উত্তীর্ণ হয় আরকি যারা সেই পরিক্ষায় উত্তীর্ণ হয় কলেজ জীবনে উত্তীর্ণ হয় তো অনেকে আবার দেখা যায় যে সে বিজ্ঞান বিভাগের যে চাপ টুকু থাকে সেটা সে তার মেধা অনুযায়ী ই করতে চাপটা নিতে পারতাছে না তো অনেকে বিজ্ঞান থেকে ব্যবসাইক বিভাগ বা মানবিক বিভাগে চলে আসে কিন্তু এখানে আর একটি কথা হচ্ছে ভাইয়া যে মানবিক বিভাগের কোনো ছাত্র বা ছাত্রী কিন্তু ব্যবসাইক বিভাগ বা বিজ্ঞান বিভাগে যেতে পারবে না উপর থেকে নিচে আসতে পারবে তো তার পর দেখা যায় দশম শ্রেণী থেকে যা সে আবার যদি বিষয় টা change করতে চায় আবার না করতে চায় যদি তার সেই লক্ষ্যই থাকে তাহলে সেখানে college এর প্রথম বছর দিতে অবশ্য পার করে HSC পরীক্ষা দিতে হয়

তো সেটা তারা করে আরকি তো ভাইয়া আমার একটু জানার দরকার যে তুমি তো ভাইয়া versity তে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার যে রীতি নিতিটা কিভাবে পরিচালিত হয় যদি আমাকে একটু বলতে উপকৃত হতাম ঠিক আছে ধন্যবাদ এতো সুন্দর করে তুই আমাকে আহ ষষ্ট থেকে বা সেই প্রথম শ্রেণী থেকে নিয়ে একদম inter পর্যন্ত বিষয়টা কি হয় আমাকে সুন্দর করে বুঝিয়েছিস আর তুই নিজেও হচ্ছে বিশ্ববিদ্যালয়ের coaching করছিস তো হ্যাঁ অবশ্যই সেটা আসলে জ্ঞানের বা শিক্ষা জীবনের বিশাল সাগর বলতে পারিস যেখানে যাওয়ার পর তুই যে বিভাগ থেকে বা যে মাধ্যম থেকে তুই পড়াশোনা করে আসবি যেটা তুই বললি যে বিজ্ঞান বিভাগ তুই যদি মানবিক শাখা নিয়ে পড়াশোনা করিস তাহলে তুই মানবিক শাখার যে বিষয় গুলো আছে বাংলা ইংরেজি এরপর হচ্ছে সামাজিক বিজ্ঞান এরপরে ধর উম psychologysociology এই ধরনের অনেক মানে নাম না জানা প্রায় এরকম পঁচিশ পঞ্চাশ থেকে ষাইটটা বিষয় আছে যে গুলো নিয়ে তুই নির্ধারিত একটা বিষয় নিয়ে তোর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর পরে যেটা আছে আমার যেটাকে বলি স্নাতক এবং স্নাতকোত্তর তবে একটা জিনিস হচ্ছে এখানে বর্তমানে উম আমরা যদিও বলেছি যে শিক্ষার মূল লক্ষ্য টাই হওয়া উচিত আদর্শ মানুষ হওয়া এবং আদর্শ মানুষ হয়ে যখন আমি আমার কর্মক্ষেত্রে ঢুকবো তখন সেখানে আমি আমার আহ বিজ্ঞান থেকে যারা পড়ে তারা শুধু বিজ্ঞান related যেই বা সম্পর্কিত যেই job কর্মক্ষেত্র গুলো আছে সেখানে যায় তো বর্তমানে কিন্তু দেখ যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছে তারাও কিন্তু সচিবালয়ে চাকরি করছে নাকি HSC পর্যন্ত পড়েছিস নাকি তুই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পড়েছিস যাই করিস না কেনো দিন শেষে থেকে যায় কিন্তু তোর ব্যবহারিক যে শিক্ষা তোর আদর্শগত যেই শিক্ষা এবং তোর পারিবারিক শিক্ষা

আহ তোর থেকে একটু জানতে চাই যে আমরা তো শিক্ষা নিয়ে কথা বলছি আমরা বাংলাদেশের শিক্ষার মাধ্যম গুলো জানলাম কিন্তু এই যে আমাদের ভারতীয় উপমহাদেশে শিক্ষা যে জিনিস টা এটা আসলে কিভাবে এসেছে এর লেখাপড়ার যে system টা সেটা কিন্তু প্রায় একটু একই রকম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা প্রাথমিক পর্যায় ঠিক আছে না তো এরকম পর্যায়ে দেখি চলতে থাকে তো আমি যেটা বলতে পারি যে সে তারা সেই অনুযায়ী কলকাতায় হচ্ছে তারা একটা মাদ্রাসা তৈরি করে তারপরে সেখান থেকে আস্তে আস্তে তারা বিশ্ববিদ্যালয় তৈরি করে তারা এবং ঐযে শিক্ষার একটা একটা প্রসার ঘটে

ব্যবহার গত যে শিক্ষাটা আমরা বলছি যেটা হচ্ছে আমি বই থেকে যেটা পড়ছি সেটায় আমি সাথে সাথে কাজে লাগাচ্ছি সেই বিষয়টা হয়তো উচ্চ মাধ্যমিকে আছে but একদম প্রাথমিক শিক্ষা থেকে ওই সুযোগটা কিন্তু এখনও তৈরি হয়নি

সায়ন তোর কাছে আমি একটা বিষয় পাশাপাশি জানতে চাচ্ছি যে তোর কি এই ধরনের কোনো আহ উদাহরন বা তোর কোনো বন্ধু আছে তুই যেটা বলছিলি যে অনেকে হচ্ছে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে নেয় JSC দেওয়ার পরে উম নবম দশম শ্রেণীতে ACC তে আরকি আমি নিয়েছিলাম উম বিজ্ঞান বিভাগ উম তারপরে বিজ্ঞান বিভাগে পড়ার পরে ACC দেওয়ার পরে আমি যেটা নিজে অনুভব করতে পারছি যে first এ আমার তো হ্যাঁ এর আগে যেটা বলা ভালো যে first এ আমার এর ধারনা ছিল যে আমি engineer হবো তো ACC দেওয়ার পরে এই বিজ্ঞান বিষয়টা পড়ার পরে দেখি এটার চাপটা একটু অনেক বেশি যেটা উম মানে আমার জন্য

যেটা আমার জন্য একটু সুবিধা জনক মনে করসি তো একটা আছে না যে আমরা তো অনেকে বলি যে পরিবারের চাপ পুরনের মানে চাপ দিয়ে কিছু করা হয় না তোমার যেটা ভালো লাগে তুমি সেই subject টা নিয়েই পড়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 মানে পড়াটা খুব ওই বেশি একটু চাপ হয়ে যায় তারপর আমি মানবিক বিভাগে এখন পড়ছি তো মানবিক বিভাগ থেকে HSC দিলাম এখন এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে উম versity যে কোনো একটা public versity তে chance পাওয়ার ইনশাআল্লাহ্‌ যদি পাই তারপর honours টা complete করে আস্তে আস্তে আরকি চালিয়ে যাওয়া যদি ভালো একটা বিষয় পাই সেই অনুযায়ী আরকি বিশ্ববিদ্যালয়ে চালিয়ে যাওয়া এখন সেটাই হচ্ছে মতো আমার লক্ষ্য সেখানে একটা জিনিস যদি দেখতে পাই যে এর এটা তো হচ্ছে চাপ প্রয়োগের ওই presar টা নিতে পারে না সেটা একটা বিষয় এইরকম ও কিন্তু সায়ন হয় তুই হয়তো দেখে ছিস যে আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছি but এই যে আমি বাংলা নিয়ে পড়াশোনা করছি আমি যখন আমার আহ স্নাতক বা স্নাতকোত্তর শেষ করবো আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করবো আমি তখন এই বাংলার যে বিষয়টা আছে আমি যে শিখলাম এটা আসলে আমি কিভাবে প্রয়োগ করে আমার সমাজ আমার রাষ্ট্র আমার পরিবার সব জায়গায় আমি একটা ভালো আহ প্রতিক্রিয়া বা ভালো একটা প্রভাব ফেলতে পারবো এটাও কিন্তু অনেকেই জানেনা যার ফলে অনেকে দেখা যায় বিভিন্ন সমস্যার মধ্যে কৃষি একটি খুব সাধারণ শব্দ যা প্রায় সবাই ব্যবহার করে। যখন আমরা কৃষি সম্পর্কে কথা বলি, তখন আমাদের মস্তিস্কে প্রথম যে জিনিসটি আঘাত করে তা হলো এটি এমন কিছু হতে হবে যা কৃষি এবং কৃষকদের সাথে সম্পর্কিত। কিন্তু এই চিন্তা কৃষির দিকগুলোকে সীমাবদ্ধ করে। কৃষি বলতে কেবল ফসলের পদ্ধতি বোঝায় না। বরং, এর অর্থ আরও অনেক কিছু। কৃষি হলো মুনাফা অর্জনের জন্য ফসল উৎপাদন এবং পশুপালনের প্রক্রিয়া। কৃষি একটি বিশাল ভারতীয় জনসংখ্যাকে পেশা প্রদান করে। ভারতের পনেরো percent এর বেশি GDP তে অবদানকারী হলো কৃষি। কৃষি হলো এমন একটি পেশা যা আমাদের ফসল খেতে দেয়। ফল, ডাল, তেল, শাকসবজি ইত্যাদি জিনিসপত্র কৃষির মাধ্যমে পাওয়া যায়। কৃষি আমাদের চামড়া, তুলা, Wool এবং অন্যান্য বাণিজ পণ্য সরবরাহ করে। স্থানান্তরিত চাষ, দুগ্ধ চাষ, শস্য চাষ, ফলের চাষ, ইত্যাদি কিছুধরণের

একটি অবদানকারী কৃষি ক্ষুদা, দারিদ্র্য কমাতে পারে এবং কিছু পরিমাণে কর্মসস্থান বাড়াতে পারে। কৃষি প্রত্যেকের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি এমনকিছু যা প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। প্রয়োজনের পাশাপাশি এতে দেশের অর্থনিতীতে সাহায্য করে। কৃষি শব্দটি দুটি ভিন্ন latin শব্দ ager এবং culture থেকে উদ্ভূত হয়েছে। যেখানে, ager অর্থ ক্ষেত্র এবং সংস্কৃতির অর্থ বর্ধন বা চাষ। তাই কৃষির আভিধানিক অর্থ হলো ক্ষেতের চাষ। কৃষি হলো কৃষিকাজ অনুশীলনের প্রক্রিয়া। যার মধ্যে ফসল বৃদ্ধির জন্য মাটি চাষ করা, পশুপালন করা, এবং অন্যান্য পণ্য যেমন, Wool, তেল, ইত্যাদি উৎপাদন করা। কৃষি জীবনযাপনে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। একজনের পক্ষে, কৃষি ছাড়া তার জীবন টিকিয়ে রাখা অসম্ভব। কারণ এটি মানুষের জীবনের সবচেয়ে ব্যবহারযোগ্য পণ্য যেমন খাদ্য, ফল

সরবরাহ করা। যেহেতু আমরা সকলেই জানি যে, বেঁচে থাকার জন্য খাদ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।

একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা বলতে পারি যে, কৃষি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এটি আমাদের খাদ্য সরবরাহের প্রধান উৎস। এটি আমাদের অর্থনৈতিক ব্যবস্থার মেরুদণ্ডত্ব বটে। কৃষি শুধু খাদ্য ও কাঁচামালই জোগায় না, জনসংখ্যার একটি বড় অংশকে কর্মসংস্থানের সুযোগও দেয়। কৃষি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি ব্যতিত মানুষের অস্তিত্ব সম্ভব নয়। কারণ, এটি পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের খাদ্য সরবরাহের প্রধান উৎস এবং এটি সারা বিশ্বে আমাদের অর্থনীতিকে বৃদ্ধি করতে সহায়তা করে। কৃষকরা যেকোনো দেশের অর্থনীতির শক্তি ও মেরুদণ্ড। আমরা যে খাবার খাই এবং যে খাবার আমাদের

বেঁচে থাকতে সক্ষম এবং এই ভাবে তারা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মানুষ। পরিসংখ্যান অনুসারে ভারতের অর্থনিতীতে কৃষকদের অবদান প্রায় সতেরো percent কৃষকরা সমাজের অনেক গুরুত্ব বহন করে। তবে এত দরকারী হওয়া সত্ত্বেও, তাদের জীবনের সঠিক উপায় নেই। ভারতে

আত্নহত্যার অনেক ঘটনা শুনি। তারা একটি খুব কঠিন এবং কঠিন জীবনযাপন করে এবং তবুও নয়, সাধারণত শাকসবজি ও ফলের ব্যবসার সাথে জড়িত মধ্যস্থ ভোগীরা বেশিরভাগ অর্থ পায় এবং কৃষকরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। ইদানিং, অনেক কৃষক আত্নহত্যা করছে। কারণ তাদের

অনেক সময় global warming এর প্রভাবে তাদের ফসল নষ্ট হয়ে যায় এবং তারা সরকারের কাছ থেকে কোনো প্রকার ক্ষতিপূরণ পায়না। এটি শেষ পর্যন্ত তাদের দরিদ্র এবং সম্পদের অভাব করে এবং তাদের জীবন দুর্বিষহ করে তোলে। সম্প্রতি সরকার কৃষক ও তাদের জীবন বাঁচাতে, কিছু পদক্ষেপ নিয়েছে। সরকার তাদের সকল প্রকার ঋণ থেকে মুক্তি দিয়েছে এবং তাদের বার্ষিক ছ'হাজার টাকা প্রদান করা হয়। যাতে তারা তাদের পেশা ব্যতিত কিছু অতিরিক্ত উপার্জন করতে পারে। এছাড়াও সরকার তাদের সন্তানদের জন্য বিভিন্ন স্কুল ও কলেজের আসন সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে, যাতে তারা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এই সমস্ত ব্যবস্থা তাদের একটি ভালো এবং স্বাস্থ্যকর জীবন গড়তে সহায়তা করার

সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। cricket কে যিনি আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন। এই মুহূর্তে cricket বিশ্ব যাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বাঁ হাতি batsman এর স্বীকৃতি দিয়েছে। জীবনের প্রথম থেকে অসংখ্য বার হারতে হারতে হারের কিনারা থেকে যিনি ফিরে এসেছেন সাফল্যের স্বর্ণশিখর প্রাঙ্গণে তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একথা অস্বীকার করার বিন্দু মাত্র স্থান নেই যে সৌরভ হলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। বিচক্ষণ বুদ্ধি এবং রাজকীয় ঔদ্ধত্য নিয়ে বিপক্ষ দলকে শাসন করেছেন। আজ যে ভারতীয় cricket সারা বিশ্বে অত্যন্ত সমীহ আদায় করছে তার অন্তরালে আছে সৌরভ গঙ্গোপাধ্যাইয়ের লড়াকু মেজাজ। তিনিই প্রথম বিদেশির চোখে চোখ রেখে কথা বলেছেন।

batting এর পাশাপাশি medium প্রেস~ pressure হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তার cricket ইও মস্তিষ্ক এবং লড়াকু মেজাজকে বিশ্বের বিভিন্ন দেশে ক্রীড়া সমালোচকরা বার বার কুর্নিস করেছেন । সৌরভ গঙ্গোপাধ্যাইয়ের আছেন একজন প্রাক্তন ভারতীয় cricketer এবং ভারতীয় জাতীয় cricket দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন আটয় july উনিশশো বাহাত্তর সালে, কলকাতার বেহালাই একটি প্রতিষ্ঠিত পরিবারে। সৌরভ গঙ্গোপাধ্যায় BCCI এর বর্তমান সভাপতি এবং india এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যাইয়ের বাবার নাম চণ্ডীদাশ গঙ্গোপাধ্যায় এবং মাতার নাম নিরুপা গঙ্গোপাধ্যায়। সৌরভ মূলত তার দাদার সাহায্যে cricket জীবনে প্রতিষ্ঠিত হন।

জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় । আরও অবিভাবক পিতা মাতা চণ্ডীদাস , নিরুপা গঙ্গোপাধ্যায়। ডাকনাম দাদা, মহারাজ, prince of কলকাতা। batting এর ধরন তার ছিল বাম হাতি। তিনি test অভিষেক কুড়ি june উনিশশো ছিয়ানব্বই বনাম england test ছয় november দুহাজার আট বনাম australia ই সৌরভ গঙ্গোপাধ্যাইয়ের জন্ম। সৌরভ গঙ্গোপাধ্যাইয়ের জন্ম উনিশশো বাহাত্তর সালের আটয় july । কৃতি ছাত্র হিসেবে পড়াশোনা করেছেন সেন্ট জেভিয়ার্স college এ। দুশো ছয় তম cricketer হিসাবে test এ আত্মপ্রকাশ করেন lords এ উনিশশো ছিয়ানব্বই সালের কুড়ি june । এর পূরবে সৌরভের ওপর অনেক ঝোড় ঝাপটা বয়ে গেছে । অন্য কেও হলে হয়তো খেলার জগতকে বিদায় জানিয়ে অন্য কোথাও চলে যেতেন। পারিবারিক ব্যাবসা সামলাতেন কিন্তু সৌরভের রক্তে ছিল cricket তাই বার বার সৌরভ গঙ্গোপাধ্যায় খেলার মাঠে ফিরে এসেছেন। অপমানিত হয়েছেন, দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন, হাজার লক্ষ মানুষের সহানুভূতি আদাই করেছেন। জ্বলে উঠেছেন বীর বিক্রমে। তাই বলা হয় অপরাজেয় পৌরুষের আরেক নাম সৌরভ গঙ্গোপাধ্যায়, এই বিষয়ে আস্বিকার করার কিছু নেই। উচ্চবিত্ত পরিবারে পৃথিবীর আলো দেখেছেন সৌরভ। বাড়িতে খেলার বাতাবরণ ছিল, বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় বিখ্যাত cricket প্রশাসক, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও ছিলেন প্রখ্যাত cricketer । ছোটবেলা থেকেই cricket এর বাতাবরণে বেড়ে উঠেছেন সৌরভ। ছোটবেলার থেকেই সৌরভ তাই অনায়াসে cricket খেলাই অংশ নিয়েছেন। eden এ রঞ্জী trophy র final তার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেলো। তখন বাংলার অধিনায়ক ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে middle order এ খেলাতে চাইলেন। তুমুল তর্কা তর্কী শুরু হল, বাংলাই তখন প্রতিষ্ঠিত batsman দের ছড়াছড়ি, কাকে বাদ দিয়ে সৌরভকে ঢোকানো হবে। শেষ পর্যন্ত সম্বরণের চাপে সরে যেতে হল দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। CAB র তৎকালীন সভাপতি চণ্ডী গঙ্গোপাধ্যায় বাড়ি ফিরলেন খুশি এবং দুঃখের বোঝা মাথাই নিয়ে। মহারাজের জন্য আনন্দ আর স্নেহাশিসের জন্য দুঃখ। উনিশশো উননব্বই সালে রঞ্জী final এ বাংলাই champion হয়, বাইশ বলে সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন তেইশ রান। ছোটো এই innings এর অবদানের কথা হয়তো অনেকে ভুলে গেছেন, কিন্তু ক্রীড়া সমালোচকরা বলে থাকেন সৌরভ তখন থেকেই জাতীয় নির্বাচকদের দৃষ্টি কেড়েছে।

তিনি বুঝতে পারলেন কোনো এক অজ্ঞাত কারণে সহ খেলোয়াড়রা তার সঙ্গে সহযোগিতা করছেন না। এমনকী seniour cricketer রাও প্রচণ্ড অসহযোগিতা করছেন। ত্রিদেশিও একদিনের series এ সান্ত্বনা পুরস্কারের মতো একটি মাত্র match এ খেলার সুযোগ পেলেন। west indises এর বিরুদ্ধে সৌরভকে নেওয়া হল। কোনো রকম মানসিক প্রস্তুতি ছিল না। এই প্রথম বিশ্ব cricket এর অঙ্গনে তার আত্মপ্রকাশ। তিন রানে pavilion এ ফিরে এলেন। নির্বাচকরা সতের বছরের কিশোরকে অন্ধকারে নিক্ষেপ করলেন ভাব তে অবাক লাগে শচীন টেন্ডুলকার জীবনের প্রথম দুটি একদিনের match এ শূন্য করেও তৃতীয় match এ জায়গা পেয়েছিলেন, আর সৌরভকে বাতিলের খাতাই ফেলে দেওয়া হল অন্য কেও হলে হয়তো আর লড়াইয়ের মইদানে আসতে পারতেন না কিন্তু সৌরভ ছিলেন অনমনীয় দৃঢ়টার প্রতীক। উনিশশো পঁচানব্বই সালে জাতীয় নির্বাচক হলেন সরম্বর বন্দ্যোপাধ্যায়। তার অক্লান্ত চেষ্টাই উনিশশো ছিয়ানব্বই সালে england শহরে সৌরভের নাম নিয়জিত হল। বলা হল তিনি নাকি কোটার খেলোয়াড়। প্রথম test এ ভারত হেরে গেলো, দ্বিতিয় terst এর match এ অনুষ্ঠিত হবে cricket, cricket এর মক্কা lords শহরে। চারটি বছর জীবন থেকে হারিয়ে গেছে, সমসাময়িক খেলোয়াড় শচীন ইতিমধ্যে প্রতিষ্ঠা পেয়েছেন। সৌরভ বোধ হয় সুযোগের অপেক্ষাই ছিলেন lords এর বাইশ গজের মাঠ

সৌরভের আবির্ভাব যথেষ্ট সারা জাগালো। সৌরভ এগিয়ে গেলেন ঝরের গতিতে, একটির পর একটি century করলেন। শচীনের সঙ্গে partnership এ গড়ে তুললেন সকলের কাছে । তখন শচীন সৌরভের নাম cricket প্রেমী মানুষের মুখে মুখে। শচীন এবং সৌরভ হয়ে উঠলেন পরস্পরের পরিপূরক। পাকিস্থানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই innings এ পাঁচ wicket নিলেন মাত্র ষোল রানে। উনিশশো ছিয়ানব্বই সালের তৃতীয় match এ সৌরভকে বাদ দেওয়া হয়েছিল। পরের বছর একই দেশের বিরুদ্ধে একই জায়গায় চারটি খেলাই man of the match সন্মান পেলেন। উনিশশো নিরানব্বই বিশ্ব cup এ সৌরভ মোট তিনশো উনআশি run করেছেন । অধিনায়ক হিসাবেও সৌরভের কৃতিত্ব যথেষ্ট । west indies কে হারিয়ে সাহারা cup জিতলেন উনিশশো নিরানব্বই সালে। দুহাজার সালে অধিনায়ক হয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারালেন তিন দুই match এ। টানা ষোলটি test জয়ের বিশ্ব record করা australia কে দুই এক margin এ পরাহতকরলেন। দুহাজার এক সালে zimbabwe এর মাটিতে test জিতলেন। দীর্ঘ পনেরো বছর বাদে উপমহাদেশের বাইরে সৌরভের অধিনায়ক ভারত series জয়ের স্বাদ পেল। যদিও বার বার তাকে আচ্ছন্ন থাকতে হয়েছে শচীন নামের আশ্চর্য দ্বারা। যদিও নানা কুচক্র ক্রিয়াশিল থেকেছে সৌরভের বিরুদ্ধে। তা সত্বেও কিন্তু তারা বিন্দু মাত্র দমাতে পারেনি বাংলার এই কুশলী all-rounder টিকে। বেহালার গাঙ্গুলি পরিবারের সৌরভের সৌরভ তখন ছড়িয়ে পরেছিল দেশ থেকে দেশান্তরে। শুধুমাত্র batsman বা bowler নয় একজন দক্ষ captain হিসাবেও তার অবদান অনস্বীকার্য। গত কয়েক বছরে ভারত যে সফলতা পেয়েছে তার মধ্যে প্রধানটি এসেছে cup এ । সৌরভের অধিনায়ক খচিত batting এবং captaincy এর মাধ্যমে। বিশ্বকাপে Sri Lanka এর বিরুদ্ধে করা তার চোখধাঁধানো একশো বিরাশি run ছিল এক দিনের আন্তর্জাতিক match এ একজন ভারতীয় batsman এর সর্বোচ্চ run. bwoling এও যথেষ্ট দেখান সৌরভ।

গঙ্গোপাধ্যাইয়ের অ্যাটলেটকো ডি kolkata football দল ISL খেলেছেন গত দুহাজার চোদ্দ থেকে। সৌরভ গঙ্গোপাধ্যায় এর cricket দল আগামী দুহাজার বাইশ সালে IPL থেকে খেলবে। বর্তমানে সৌরভকে ধারা ভাষ্যকর ও প্রশাসকের ভূমিকাইও দেখা যায়। তিনি দূরদর্শনে দাদাগিরির host এর ভূমিকাই দেখা যেত এবং বর্তমানে CAB এর president পদে অধিষ্ঠিত আছেন। যখন ভারতের cricket রচিত হবে সৌরভকে বাদ দিয়ে কখনোই ভারতের cricket ইতিহাস লেখা সম্পূর্ণ হতে পারবে না। ধন্যবাদ। ভারতে রাস্তাঘাটে নিরাপত্তা ক্রমশই যেন মরণ ফাঁদ হয়ে উঠছে। সরকারি হিসেব অনুযায়ী ভারতের সড়ক দুর্ঘটনায় প্রতি সাড়ে তিন minute এ মারা যান এক জন সড়ক দুর্ঘটনা সংক্রান্ত গত বছরের reprt এ যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে দু হাজার ষোলো সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রায় চার lakh একাশি হাজার আর তাতে প্রাণ হারায় প্রায় এক lakh একান্ন হাজার মানুষ অর্থাৎ আগের বছরের তুলনায় তিন শতাংশ বেশি দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর পদ্ম ঘটনা শীর্ষে এরপর মধ্যপ্রদেশ এবং কর্ণাটক এছাড়াও শহর ভিত্তিক হিসেবে চেন্নাইয়ে শহরের সড়ক দুর্ঘটনার সংখ্যা সব থেকে বেশি প্রায় সাত হাজার চারশো ছিয়াশি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 তাদের হতেই বেশি তবে গত বছর সবথেকে বেশি পথ দুর্ঘটনার জন্য দায়ী পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের চালকরা তাছাড়া দূর্ঘটনায় যারা মারা যান তাদের প্রায় আশি শতাংশই বয়স আটারো থেকে ষাট বছরের মধ্যে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে জেলা স্তরে সড়ক নিরাপত্তা কমিটি গঠনের কথা বলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী গডকরি তিনি জানান কমিটি ওই এলাকার সড়ক নিরাপত্তা record monitor করবে কমিটির প্রধান হবেন ওই এলাকার সাংসদ জানা গেছে দুর্ঘটনার প্রধান কারণ চালকের অসাবধানতা এবং জোরে গাড়ি চালানো দ্বিতীয় প্রধান কারণ চালানোর সময় mobile phone ব্যবহার করা two wheeler এর ক্ষেত্রে mobile phone এ কথা বলা এবং helmet না পড়া আরো বেশি বিপজ্জনক গাড়ি চালকদের তুলনায় two wheeler দের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ বেশি শহুরে রাস্তায় tea junction গুলি সাধারণত নিরাপত্তা দিক থেকে বেশি মারাত্মক পথ দুর্ঘটনার কারণ এবং দুর্ঘটনা নিবারণ সম্পর্কে দিল্লির school of planning and architecture এর অধ্যাপক doctor পিকে সরকার doyte railway র সঙ্গে এক সাক্ষাৎকারে জানান যে সড়ক দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী road design এর ত্রূটি ভারতীয় road কংগ্রেসের নির্দেশিকা ঠিকভাবে রূপায়িত হয় না standard guideline রুপায়নের গাফিলতি থেকে যায় দ্বিতীয় কারণ বেশিরভাগ driving licence ভুয়ো দুই এক হাজার টাকা খাইয়ে রাম শ্যাম যদু মধু যে কেউ driving licence বাগিয়ে নিতে পারে তাই driving licence system টা আরও কড়া করা দরকার দরকার licence মনজুর করার প্রক্রিয়াটি আরো শক্ত হাতে সামলানো তিন number কারণ traffic নিয়মবিধির কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা কম থাকা trafic নিয়মবিধি বলবৎ করার ক্ষেত্রে traffic police এর যথেষ্ট . থেকে যাই সেই জন্য traffic আইন লঙ্ঘনকারী জরিমানা এবং শাস্তি বাড়ানো উচিত সড়ক দুর্ঘটনা কম করতে হলে

তার অভিজ্ঞতা বলছে road safety audit এর যে সব সুপারিশ করেছেন তারা ঠিকমতো মানা হয় না রাস্তা ঘাটের একটি universal বা সার্বজনীন design থাকা দরকার এবং সেটা বলবত করা বিশেষ জরুরি থাকা উচিত সড়ক পারাপারের উপযুক্ত ব্যবস্থা বিশেষ করে মহিলা ও বয়স্কদের জন্য এর জন্য প্রতিটি road crossing এ এবং junction এ high speed camera বসানো উচিত থাকা উচিত electronic নজরদারি গাড়ির গতির নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তা সহজেই record হবে এবং সঙ্গে সঙ্গে চালকের বা গাড়ির মালিকের কাছে গাড়ির registered number সহ

বর্তমানে সংসদে নির্বাচনাধীন আছে নিম্ন কক্ষ লোকসভাতে pass ও হয়েছে তবে এখন তা আটকে আছে উচ্চকক্ষ রাজ্য সভাতে পথ দুর্ঘটনা এড়াতে মহানগর গুলোর গাড়ির সংখ্যা কম করা দরকার কিনা তা নিয়ে অনেক বিবেচনা হয়েছে সেটা মনে করা হলো traffic accident এর সবথেকে বড় কারণ traffic rules না মানা doyese velly প্রশ্ন করেছেন সেজন্য কি

অনেকগুলি challan কাটা হয়েছে কিন্তু আইন মাফিক জরিমানা এত কম বলে তা দিতে কারোরই অসুবিধা হয় না আসলে চালকদের নিজেদের নিরাপত্তাবোধ না থাকলে যা হবার তাই হয় উল্লেখ্য ভারতে এখন দেশি-বিদেশি গাড়ির নির্মাতা কোম্পানিগুলোর ব্যবসার রমরমা, প্রতিমাসে গালাগাদা নতুন model এর গাড়ি বাজারে আসছে কম দামে প্রতিযোগিতায় পাল্লা দিচ্ছে ফলে আগে যাদের গাড়ি কেনার শখ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 জেলায় জেলায় বিশেষ কমিটি করার নির্দেশ দিয়েছেন রাজ্য পরিবহন দপ্তর দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তা পরিকল্পনামাফিক কমিয়ে আনাই এই কমিটি গঠনের উদ্দেশ্য কমিটির নাম দেওয়া হয়েছে depot study committee for causes and analysis of motor vehicle accident তিনজনের এই committee পরিবহন police এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা থাকবেন দুর্ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে ওই এলাকায় গিয়ে তদন্ত করে report তৈরি করতে হবে তাদের তারপর সেই report রাজ্যের পরিবহন পূর্ত এবং police এর দপ্তরে পাঠাতে হবে সম্প্রতি রাজ্যের পরিবহন দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে police এর DSP পদমর্যাদার একজন অধিকারী জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের একজন engineer পূর্ত দপ্তরের একজন engineer কে নিয়ে তিন জনের committee গঠন করতে হবে প্রত্যেকটি জেলায় এই committee থাকবে তারা জেলায় যেখানেই দুর্ঘটনা হবে সেখানেই চব্বিশ ঘন্টার মধ্যে গিয়ে তদন্ত শুরু করবে পূর্ত দপ্তর দেখবে সেখানে রাস্তা ঠিকঠাক রয়েছে কিনা রাস্তায় কোন জবরদখল বা উঁচু-নিচু বা অন্য সমস্যার জন্য দুর্ঘটনা হয়েছে কিনা এই ধরনের বিষয়গুলি পরিবহন দপ্তর police এর আধিকারিকরা দেখবেন সেখানে speed breaker রয়েছে কিনা রাস্তার সাইনাস গুলি ঠিকঠাক রয়েছে কিনা কি জন্য দুর্ঘটনা ঘটল এসব বিষয়গুলি police সেখানকার